বিল্ডিংয়ের নীচে একটি বিরিয়ানির দোকান দেখতে পেয়েসি।

দু-একজন মানুষে দেখি ওখানে কাজ করতেছে।

অনেকগুলো পানি জল দেখতে পেয়েসি ।

এখানে একটি জিম সেন্টার দেখতে পেয়েসি।

জিমের মেশিন দেখতে পেয়েসি ।

খুব সুন্দর ডিজাইন দেখতে পেয়েছি জিমের।

হাতের বানানো একটি জিনিস দেখতে পেয়েসি ।

দোকানে অনেকগুলো সামগ্রী দেখতে পেয়েসি।

এখানে একটি দুকান দেখতে পেয়েসি ।

একটি টায়ার -এর মেশিন দেখতে পেয়েসি।